অনেকগুলা আচারের ডিব্বা রয়েসে কয়েকটি তেলের ডিব্বা রয়েছে অনেক গুলা সাবান রয়েসে দোকানের ভিতর লাইট জ্বালানো রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে কয়েকজন লোক রয়েসেন অনেকগুলা সাত্র সাত্রী রয়েসেন।

একজন লোকের হাতে একটি স্টিলের থালা রয়েসে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে এ একটি রাস্তার মইধ্যে --

এর পাশে গার্ড ওয়াল দেওয়া রয়েসে সামনে কয়েকটি বড় গাসপালা দেখা যাচ্ছে সামনে অনেক খালি জায়গা রয়েসে আর ওর মইদ্যে একটি পাইপ লাগানো রয়েসে।

সামনে একটি রাস্তা রয়েসে পাশে আরেকটি দুকান রয়েসে কয়েকটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে দুকানের ভিতরে একটি স্টিলে র বাটি দেখা যাচ্ছে একটি কেটলি দেখা যাচ্ছে।

সামনে অনেক ঘর দেখা যাচ্ছে রাস্তার পাশে অনেক কচি কচি ঘাস দেখা যাচ্ছে রাস্তার মধ্যে কয়েকটি ইট দেখা যাচ্ছে।

যে এক পাশে অনেক একজন পুরুষ আরেক পাশে একজন মহিলা বসা রয়েছে সেখানে অনেকগুলা বেলুন লাগানো রয়েসে কয়েকটি ফ্যান লাগানো রয়েছে।

একটি বাইক রাখা রয়েছে চারিপাশে অনেক ছোট বড়ো গাছপালা রয়েছে একটি বড়ো টাওয়ার দেখা যাচ্ছে।

যার মইদ্যে কয়েকটি গাসপালা দেখা যাচ্ছে রাস্তার পাশে একটি ড্রেন রয়েসে।

এই সবির মইধ্যে দেখা যাচ্ছে একটি বড়ো বিল্ডিং রয়েসে।

অনেকগুলা কচি কচি গাস রয়েসে উপরের মইধ্যে কয়েকটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে একটি লোহার খুঁটি দেখা যাচ্ছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের হান্দার মইধ্যে একটি ডগ বাঁধা রয়েছে।

এই ছবির মইধ্যে দেখা যাচ্ছে একটি ঘরের ভিতরে ছোট্ট একটি খাট রয়েসে।

পাশে কয়েকজন লোক রয়েসেন সেখানে কয়েকটি খোলোই দেখা যাচ্ছে।

একটি স্টিলের বাটি রয়েসে একটি মাপার জন্য পাল্লা রয়েসে।

এখানে কয়েকটি বড় ইসা মাস দেখা যাচ্ছে।

এই সবির মইদ্যে দেখা যাচছে একটু গরের বিতরে একটি বড় সৌকি খাট রয়েসে।

ইস্কুলটির ভিতরে কয়েকটি বড় বাস রাখা রয়েসে।

এখানে একজন লোক দাঁড়িয়ে রয়েছেন সেখানে অনেকগুলা লাইট জ্বালানো রয়েছে কয়েকটি ফুল লাগানো রয়েছে পিছনে একটি পর্দা দেওয়া রয়সে।

একটি বিস্কুট দেখা যাচ্ছে দোকানের মধ্যে একটি ইলেকট্রিক বোর্ড দেখা যাচ্ছে একটি বাঁশ লাগানো রয়েসে।

অনেকগুলা বিস্কুট এর কেক রয়েসে ভিতরে একটি মাপার জন্য পাল্লা রাখা রয়েসে।

ঘরের সামনে লোহার বেড়া দেওয়া রয়েসে ঘরের বাইরে দুইটি ফুল গাছ দেখা যাচ্ছে।

দুইটি কুঠি খাড়া রয়েছে কয়েকটি বিদ্যুৎ লাইন দেখা যাচ্ছে বিদ্যুতের কুঠি রয়েছে।

লাইট জ্বালানো রয়েসে একটি ইলেকট্রিক বোর্ড রয়েসে।

সামনে একটি টেবিল রয়েছে একটি জানলা খোলা রয়েছে জানালার মইধ্যে গ্রীল লাগানো রয়েসে জানালার বাইরে কয়েকটি গাছ দেখা যাচ্ছে।

অনেকগুলা বাঁশ লাগানো রয়েছে পাশে একটি জানালা দেখা যাচ্ছে যেখানে গ্লাস লাগানো রয়েছে সামনে অনেক খালি জায়গা রয়েছে।

এখানে একটি মোটরের পাইপ দেখা যাচ্ছে।

এই সোবির মইদ্যে দেখা যাচ্ছে একটি বড় পালঙ্কের পারজা রয়েসে।

এগুলির মুদ্ধে সেনালী কালার রং করা রয়েসে ঘরের ভিতরে একটি টুল দেখা যাচ্ছে একটি লাইট লাগানো রয়েসে।

ঘরের মইধ্যে কয়েকটি লাইট জ্বালানো রয়েছে কয়েকটি ফ্যান লাগানো রয়েছে অনেকগুলা পোস্টার লাগানো রয়েছে।

সূর্যর আলো এসে মাঠের মইধ্যে পড়েসে।

একজন লোক রাস্তা দিয়ে ঠেলান নিয়ে যাচ্ছেন একজন মহিলা যাচ্ছেন।